এত মানে বড় মানে প্রচুর লোক বড় লোকজন কেমন থাকে এখানটায় ভীড় কেমন হয় এখানকার আশেপাশে কোনো বসতি নেই কিন্তু এখানকার সামনে একটা hotel রয়েছে চার পাঁচটা এখানে দোকান রয়েছে সেখানে তুমি এর দোকানে গিয়ে tiffin করতে পারবে hotel গিয়ে এখানে থাকতে পারবে এবং বসতি নেই কিন্তু এখানে পর্যটকদের খুব বেশি ভীড় হয় এখানে হম স~ এখানকার সবচেয়ে কোন মাসে সবচেয়ে ভীড়টা বেশি হয় শীতকালে না তো বর্ষাতে বা গ্রীষ্মকালে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

ও মানে শীতের সময় একটু ভ্রমনে ভ্রমনের সময় শীতে যাবে সেটা হ্যা সেটাই

খুব ভালো এবং এটা তোমার old গোয়তে আছে old গোয়তে যেটা তোমার শুরু হয়েছিল ষোলশ ষাট সালে এটাও একটা heritage church নামে আছে এই church টা খুব সুন্দর চারিদিকে তোমার পুরো বনজঙ্গল পেছনটা সামনে তোমার ঐ তাজমহলের মত তোমার সরু করে একটা canal মত করা আছে চারিদিকে তোমার fountain দু সাইডে বাগান মাঝখান দিয়ে একটা পাথর ভঙ্গুর পথ যেখান থেকে হাঁটতে খুব সুন্দর লাগে এবং দেখতেও পুরো একটা বাংলো বাড়ি যেরকম হয় সেরকম লাগে

সেটাই তো এটা দেখতে যা বলছ তা তোমার ভাবছি তো দারুন জিনিস আহ হ্যা আমি বলছি সেখানে তোমার ভালো লাগছে এবার তুমি সেখানে যদি যাও সেখানে তোমার আরো ভালো লাগবে তাই না

হ্যা তুমি বাড়িতে গিয়ে camera নিয়ে যেতে হবে কারন এখন তো আর phone এর camera তে এত সুন্দর সুন্দর photo ওঠে না DSLR গুলো নিয়ে যেতে হবে হ্যা এবং তুমি নাহলে ওখানে camera পেয়ে যাবে camera ওখানে থাকেই যারা তোমাকে বলবে যে তোমার ছবি যে তোলার সময় বল তোমার ছ~ এ এখানে একটা ছবি তুলেছিলাম ছবি তোলার পরে বললো যে তোমরাই পুরোটা ঘোরো ঘুরতে ঘুরতে পনেরো কুড়ি যে চলে যাবে ঐ পনেরো কুড়িটার মধ্যেই আমি চলে আসবো আমাদের পুরোটা ঘোরা হল পাশে একটা দোকান ছিল দোকানে tiffin করলাম একটু চা কফি খেলাম তো ঘুরে ঘুরে আসতে আসতে ঐ cameraman চলে এল আমাদের আবার photo টা ওদের complete হয়েছিল ওরা আমাকে দিয়ে দিলখুব সুন্দর জায়গা এইগুলো এখানকার মানুষজনদের ব্যবহারও খুব ভালো এবং পর্যটকদের এরা

ও মানে camera তুলে তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় না একটু time লাগে? ঐ পনেরো কুঁড়ি সময় নিয়েছিল

হ্যা editing করতে ওদের ওদের office বা দোকানের সামনেই থাকে

হ্যা আর এই সবথেকে ভালো হচ্ছে এই যে church টা আছে এই church এর উপরে তোমার হচ্ছে একটা বড় dome রয়েছে dome মানে তোমার গম্বুজ type এর যেরকম হয় না dome

হ্যা তো ওটাও খুব সুন্দর ওরি উপরে একটা তোমার একটা হচ্ছে একটা cross mark রয়েছে এটাও খুব সুন্দর দেখতে লাগে তাই তো তোমার পর্যটকের খুব বেশি ভীড় হয় এবং ওখানকার মানুষজন বলেছিল যে এই তাজ টা দেখার জন্য সবাই আসে কেউ ভুল করে মানে এমন এটা miss করে না এত সুন্দর জায়গা এটা হ্যা হ্যা এত সুন্দর জায়গা তো সব উম সবদেশ থেকেই বেশিরভাগ আসবে প্রত্যেক রাজ্য থেকেই এটা দেখতে আসে হ্যা আর তারপরে আমাদের এত কিছু ঘুরতে ঘুরতে বললাম যে এবার তো একটু খাওয়াদাওয়া প্রয়োজন তো guide বললো পাশে তোমার restaurant আছে সেটা তোমার হচ্ছে restaurant এটাও তোমার যে একটা restaurant যে এত সুন্দর পুরা একটা নদীর ট~ মানে তোমার নদীর তীরে একটা বড় জায়গা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 মানে আমাদের কি হয় আমাদের এইদিকে রাস্তায় ফাস্তায় যেমরকম light এর ছড়াছড়ি থাকে সেইরকম system নেই এইদিকে তাইতো

ছে কিন্তু এই restaurant টায় তোমার candle light dinner মত করা আছে যেখানে তোমার হচ্ছে মোমবাতি জ্বালিয়ে রেখেছে সমস্ত টেবিলে এবং সন্ধ্যের সময় খুব সুন্দর লাগছিল এবং just একটু টু আগে তোমার সূর্যাস্ত হয়েছে তো সূর্যের হালকা কিরণ এবং ঐ নদীর তীড় আর মোমবাতির আলো এত সুন্দর লাগছিল যে কি বলবো তোমায় হ্যা হ্যা তো এমনিতে স্বাভাবিক একটা মোমবাতি যদি জ্বেলে দি একটু অন্ধকারের মাঝে মোমবাতি দিয়ে সাজানো হয় তায় দেখতে অপূর্ব লাগে হ্যা এবং এত সুন্দর জায়গা এবং এত সুন্দর ওখানকার dish ভালো একটু মাছ চেয়েছিলাম lobster চেয়েছিলাম ওখানকার lobstar কিছু খেলাম ওখানকার কিছু recipe check এ check করলাম তো দেখতে খুব সুন্দর restaurant টা খুব ভালো পরিষ্কার-পরিচ্ছন্ন ও চারদিকে এমন মনোরম পরিবেশ. খুব সুন্দর জায়গা এটা হ্যা হ্যা হ্যা ওখানকার কি স্বাদ কি রকম মসলাটা কি দেশি দিয়ে রান্না করে না ঠিকঠাক থাকে আমাদের যেমন না দেখ আমরা একটু বেশি ব্যবহার করি ওরা একটু কম কিন্তু ওদের কম মসলা তো ওরা যেভাবে রান্না করে তোমার বেশিরভাগটা তোমার ওরা grill করে ওদের রান্না করার এর রকমটা আলাদা এবং যারা করে তারা তো তোমার professional মানুষ তো ওদের খুব সুন্দর রান্না খুব সুন্দর সুস্বাদু খুব ভাল জায়গা এটা সুন্দর খাওয়াদাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে হ্যা হ্যা রান্না তো ‍কিন্তু ভাল হবে তাই না রান্নাতে ওদের course করতে হয় হ্যা সবাই মনে হয় শিক্ষিত এবং প্রত্যেকেই মনে হচ্ছে hotel management pass করে এসেছে এত সুন্দর সুন্দর রান্না এবং ওদের খাবারদাবার দেওয়ার ওদের ভঙ্গিমা এটাও খুব সুন্দর হ্যা হ্যা হ্যা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 একটা vessel এর উপরে chair table দেওয়া তার উপরে এ তোমার ছাউনি ওখানে তোমার কিছুক্ষন বিশ্রাম করলাম বাড়ির কিছু ছেলেমেয়েরা বাচ্চারা ওখানে boating করল ওর সাথে আমরাও boating করলাম আমরা এখান থেকে coffee খেতে খেতে ওদের boating করার কিছু video capture করলাম ওটাও খুব সুন্দর লেগেছিল ওখানে ও মানে a to z করে ফেললে তোমরা কোনো কিছু বাদ দেওনি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 খুব ভালো হয় যে একখানা তোমার হচ্ছে সবদিকে special special dish আছে তোমার তন্দুরি pomfret আছে তোমার হচ্ছে মসালা fried পনির আছে fish curry আছে fish curry হ্যা হ্যা হ্যা তো যা শুনলাম মনে হচ্ছে তো আগেই চলে যাব রে হ্যা তো ভালো একবার এখানে ছুটি যদি পাও তো আগে থেকে express গুলো book করো book করার পর আমাকে বলবে hotel টা book করে দেব ভাল জায়গা এই দেখ না বলতে

হ্যা হ্যা ঠিকাছে আমি বন্ধুদেরকে phone করে নিয়ে তোমাকে জানাবো ঠিকাছে

তুমি এর তুমি আরো social media বা online এ দেখ তোমাকে আরেকদিন call করে বাকিটা বলবো আজকে অনেকটা সময় হয়ে গেছে আজ তাহলে রাখলাম

সুভাষ চন্দ্র বসু ভারতের স্বাধীনতার সংগ্রামে সবচেয়ে গতিশীল নেতাদের মধ্যে একজন। তিনি নেতাজি নামেই আমাদের সকলের কাছে পরিচিত। তিনি এক ভারতীয় বাদি নেতা ছিলেন। যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দলনে একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি ছিলেন। আজ এই মহান আত্মাকে নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি। তার আগে তার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেনে নেয় যাক যার নামে পরিচিতি, সুভাষ চন্দ্র বসু জন্ম হয়েছিল আঠারোশো সাতানব্বই সালের

আর্থিক দিক থেকে তার পরিবার ছিল যথেষ্ট প্রতিপত্তিশালী এবং তারা ছিলেন শায়স্ত বর্ণের পরিবার। তার পিতা কটকের একজন সফল আইনজীবি ছিলেন এবং রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। শিক্ষা দিবেন। অন্য ভাই-বোন দের মধ্যে সুভাষ ছিলেন মেধাবী ছাত্র। তিনি কটকের অন্যান্য ভাই-বোন দের সাথে protestant europio school এ পড়াশোনা করেন। যেটিকে এখন, Stuart High School বলা হয়। আগেই বললাম যে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং স্বভাবতই তার জানার দক্ষতা ছিল যা তাকে metropolitan পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল। তিনি কলকাতা থেকে ওকালতি পড়াশোনা করেন এবং এবং সে

তাকে বহিস্ককার করা হয়েছিল। যদিও, তিনি আবেদন করেছিলেন যে তিনি এমনকি এই আইনে অংশগ্রহণকারিও নন, শুধুমাত্র একজন দর্শক ছিলেন। এই ঘটনাটি তার মধ্যে ভেতরে তীব্র অনুভূতি জাগিয়ে তোলে এবং ব্রিটিশদের হাতে ভারতীয়দের সাথে দুর্ব্যবহার জাতিসংঘের প্রত্যেকটা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় college এ ঢোকেন করেন। যেখানে তিনি উনিশশো আঠারো সালে রসায়নতত্ত্বে স্নাতক সম্পন্ন করেন। তারপরে তিনি ভারতীয় civil service এ পরীক্ষার প্রস্তুতির জন্য তার ভাই ছোটদের সাথে london এ চলে যান যা, সেই সময় অনুষ্ঠিত হত। তিনি পরীক্ষায় হয়েছিলেন

তাকে এখন ব্রিটিশ সরকার দ্বারা প্রতিষ্ঠিত সরকারের অধিনে কাজ করতে হবে দেখে তিনি ইতিমধ্যেই কিনে করতে শুরু করেছিলেন তাই উনিশশো একুশ সালে কুখ্যাত গ্রাজুয়েন ওয়ালা রব হত্যাকাণ্ডের ঘোষণার পর ব্রিটিশদের পদত্যাগ করার প্রতীক হিসেবে তিনি white মিছিল কাগজ থেকে পদত্যাগ করেন। বৈবাহিক জীবন- সুভাস চন্দ্র বসু

কখন। এবং, কখন publicforum এ বেশি কথা বলেননি। তিনি খুব বেশি পারিবারিক মানুষ ছিলেন না এবং তার সমস্ত সময় এবং মনোযোগ দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তার একমাত্র লক্ষ ছিল একদিন ভারত স্বাধীনে দেখা। তিনি দেশের জন্য কেঁদেছিলেন এবং এর জন্য মারাও গেছেন। খালি হয়ত ভুমিকা। সুভাসচন্দ্র বসু মাহাত্মা গান্ধির প্রভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং সরাশ নামে সংবাদপত্র শুরু করেন যার অর্থ- স্বশাসন বা রাজনীতি সংগ্রামে সেই ভুমিকা সর্বাত্মক শুরু হয় তিনি উনিশশো তেইশ সালে তিনি সর্বদা সকলের জন্য কমবেশি সভাপতি হন এবং তিনি একটি নিজেই শুরু করার পর সরাস পত্রিকার সম্পাদক হন । সেসময় কলকাতায় নিয়ম বর্তীত হয়েছিল যে তিনি একটি এ মনোভাব অল্প ক্ষেত্রেই IMC তে শীর্ষে উচ্চতায় ছিলেন। উনিশশো আঠাশ সালে মন্ত্রীরা মিলিত comittee ভারতে জমির নিয়ম একক প্লাবিত হচ্ছিল। কিন্তু জওহরলাল নেহেরু জোর করছিলেন যদি PM এর কাছ থেকে ভারতের সম্পূর্ণ কর্মকর্তার রাজনৈতিক মুখ ফুসকে হবেনা। সংবাদিক ও সে তর্কের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি নিজের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিলেন কারণ তিনি নিজেই আইন সাহিত্যে বিশ্বাসী ছিলেন। উনিশশো তেইশ সালে আর আমণ্ড আমদাগানির সময় তাকে কারাগারে পাঠানো হয়। তিনি আরা এই ব্যক্তি স্বাক্ষরিত হওয়ার সময় অন্যান্য গোষ্ঠীর মেয়ের সাথে এদের সম্পর্ক ছিল। তিনি হয়েছেন ভারতে মুক্ত হন এবং উনিশশো উনচল্লিশ সালের তাদেরকে উদ্ধার করে। পুনরায় নিজে থেকে সামলে করে নিবে মান বজায় রেখেছে এবং কাছ থেকে ভারতে কোন কথা দাবি করেছিলেন, তিনি বাংলাদেশের অভ্যন্তর থেকে ডেট college এ আমৃত্যু থেকে পড়াশোনা করেন এবং একটি প্রগতিশীল দল গঠন করেন। তিনি বিদেশের বিরুদ্ধে ভারতীয় কুনুস্থায়ী ব্যবহার করার বিরুদ্ধে একটি গনআন্দলন শুরু করেছিলেন যার প্রতি সমর্থন এবং অন্তস্তয় পেয়েছিল যার ফলে তাকে কলকাতায় গৃহবন্দী করা হয়েছিল। কিন্তু তিনি উনিশশো একচল্লিশ সালের january তে অত্র এসে বাল ত্যাগ করেন এবং আফগানিস্থান হয়ে যায় এমন দুটো সংস্থান এবং তার তাদের । সেখানে নারকোসজ্জা বিশিষ্ট ধারালো নিক্ষেপ চালানোর জন্য তাদের কাছে সাহায্য চান। তিনি সেখানে কাঁচকো সাহায্য চেয়েছেন । তিনি সব পেয়ে সব এ পযন্ত এই রকমের পণ্য ব্যবহার করেছেন। ভারতের স্বাধীনতার জন্য কর্মকান্ডে ভারতের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আবার ধরেন সহজে school মহিলায় regiment গঠন করা হয়েছে। ছিল। যা captain লক্ষী কামুরাতানের নেতৃত্বে ছিল। একটি কলার পরে আন্দলন ফাঁসি দিয়েছিলেন। আবার কোন ক~ ভাত বাসি টাকে ভারতের সমর্থন জানায় অন্যতম ব্যাবসায় রূপ দিলেন জাপান ফাঁসির সমর্থনে কয়েকদিন পর, একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। নেতাজির আন্তরস্থান- নিংস্ব ছিন্ন করে আসেন এবং রাজনৈতিক ভাবে অতুলনীয় তিনিসহ ভারতীয় স্বাধীনতার আন্দলনে নেতাম গ্রহণ করেন এবং আদর্শ ও সংগ্রহীত করেন। যা ভারতীয় ব্যভিচার আন্দোলন নামেও পরিচিত। এই সময় তাকে নেতাজি বলে সমাদৃত করা হয়েছিল, যা এখনো তাকে আজো সাধারণভাবে উল্লেখ করা হয়। পরবর্তী কয়েকটি ঘটনা তার দ্বারা, তাকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঝাপসা হয়ে আসে। IEA আন্দামান অনুপ্রবাদ ভূখন্ডকে মুক্ত করে তিনি কিন্তু বাংলায় পৌঁছাইলে খারাপ আবহাওয়া সেই সাথে দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ও জার্মানি পরাজয় তাকে পিছু হটতে বাধ্য করে। তিনি আটই august উনিশশো পঁয়তাল্লিশ তারিখে তার পিতা আহাম্মেদ একটি নির্মমভাবে তিনি মারা গিয়েছিলেন। বলে যুদ্ধ ফুরাইছে। যদিও একটু ব্যতিক্রম বিশ্বাস করা হয় যে তারপরেও তিনি বহু বছর বেঁচেছিলেন। তার মৃত্যুর সন্নিকটে প্রমাণ পাওয়া যায়নি তাই আজও তার মৃত্যু রহস্য হয়েই থেকে গেছে। উপসংহার- ভারতীয় জাতীয়তাবাদী সুভাস চন্দ্র বসু আজও ভারতীয়দের মনে স্থায়ী ছাপ ফেলে রেখেছেন। তিনি কোচ সংগঠন প্রতিষ্ঠায় জন্য সুপরিচিত এবং ত্যাগ প্রদান হলো মুখ্যমন্ত্রীর সাথে নতুন আজ অব্দি নিয়মখানা হয়েছে। তিনি আজও কি সেই তিনি কোন প্রান্তে নিবেদিত অবস্থায় আছেন। কিন্তু আত্নগোপন করে আছেন। নেতাজী নাম শুনলেই আপামর সমস্ত বাঙ্গালীর হৃদয়ে ও শরীরে শিহরণ দেখা যায়। সামর্থ সেন এর জীবনকাহিনী- সামর্থ সেন এক বৃহদান্ত্র, প্রশংসিত, পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ, লেখক ও দার্শনিক। বইতে এবংঅপুষ্টির কণ্ঠস্বর। তামাকে দৈততম মানুষের আক্রান্ত অনেক নিমগ্ন, তিনি খাদ্য ঘাটতি এবং অনাহার রোধে বার্ষিক সমাধান তৈরী করেছেন। এই লোকের ভেতরেই জাতিসংঘের মানব উন্নয়ন শিখে প্রবৃত্তি এ সহায়তা করেছেন এবং timing management এর বিষয়ে

উম ও আচ্ছা তাহলে সেইটা তাহলে হচ্ছে আমার মনে হয় সেটা temporary problem হতে পারে আর নইলে সেটা পরে বলতে হবে। না আমি বুঝতে পেরেছি। মানে বলে যাচ্ছে,

হ্যাঁ না হলে, না হলে অন্য কিছু try করব প্রতি সবসময় তো একই জিনিস try করি অন্য কিছু, ওইটায় ওইটায়, আমি ওইটায় বলতে চাচ্ছি, আমরা যেটা Oasis এর যে আমরা crispy chicken টা দেখি তার সঙ্গে অন্যান্য জায়গার crispy chicken বা যেটা fried chicken হয় সে তো আলাদা। তার কারণ ওদের ওখানে যেটা দেয় ওদের ওখানে দেয় হচ্ছে, chicken টা কে shade করে যেটা হয় সেইটা ওরা fry কোরে করে। আর ওটা যেটা করে chicken leg piece বা কিছু একটা ওই রকম breast piece নিয়ে সেটা fry করে ওরা তৈরি করে। খেতেও ভাল লাগে ওরা একটা তারওপর একটা sauce দেয়, Szechuan cheese দেয় বিভিন্ন জিনিস দেয়। আর,

ওইটায় ওইটায়, আমরা অন্য জায়গায় যেটা দেখি সেটা হচ্ছে এমনি পাশে sauce দিয়ে তার সঙ্গে সেটা ইয়ে করে খাওয়া। আর এটা হচ্ছে দিয়ে মানে ওটা একটা অন্যরকম একটা concept ওরা তৈরি করেছে।

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

ওইটায় আর আমাদের আমাদের ওইখানে যেইটা ভুল হয়েছিল আমরা একবার fry করেছিলাম বলে ওটা ঠিকঠাক হয়নি। যার জন্য বিভিন্ন জায়গায় রক্ত লেগেছিল ইয়ে ছিল কিন্তু ওটায় যদি একটা double fry করা হোত ওটা একদম ঠিকঠাক একদম হোত কিন্তু Oasis এর টা অন্যরকম। এবং খেতে আমার মনে হয় better ।হ্যাঁ, হ্যাঁহ্যাঁহ্যাঁ ওইটায় এই বলছি।

আ হাহাহাহা। হা, ওইটায়।

আসলে আসলে না দই টা কেন দেই বলতো? দই টা হচ্ছে যতটা না স্বাদের ইয়ে বা ওইরকম তারথেকেও বেশি দেই যাতে soft করে chicken টা যাতে আরও, tender এবং তারপরে যখন সেটা রান্না করবে তখন যাতে আরও জিনিস টা সেদ্দ হয়ে আরও soft হয়ে যায় তাহলে একদম ঠিকঠাক হয় জিনিসটা। ওইটায়। ওইটাই আমারও আমারও আমারও ওইটাই মনে হয়। য~যখন মানে তুমি যদি জিনিসটা মানে বেটে যেটাকে বলে বা mixer grinder এ mix করে তুমি যদি জিনিসটা দাও আমার মনে হয় স্বাদ টা আরও বেশি ইয়ে আসে। যদি তুমি, তুমি তেলে দিয়ে তুমি, যদি পেয়াজটাকে ভাজও বা সেগুলো করো, তাতে যে যতটা স্বাদ আসবে আমার মনে হ্‌ তার থেকে যদি ওই বাটাটা দেয়া হয় তাহলে আরও স্বাদ আসবে। তুই যেটা বলছিস সেটা হচ্ছে, যেহেতু আমি তুই মাংস রান্না করি বা তুই বিভিন্ন জিনিসপত্র রান্না করি যেমন pasta হোক বা অন্যান্য জিনিস। তো, পাঁচমিশালি মাংসও তুই অনেকবার রান্না করেছিস কিন্তু আ মারতো যেহেতু আমার রান্নার মানে রান্নার experience আছে কিন্তু যেহেতু মাংস রান্নার অতোটা experience নেই। তার কারণে আমার অতোটা আন্দাজ নেই, যে কতোটা কি লাগতে পারে সেই হিসেবেই ঐ ভুলগুলো। ওইটাই, ওইটা্‌ ওইটাই, হ্যাঁ আমরা আমরা যেটা তৈরি করেছিলাম সেটা gravy gravy হয়েছিল এবং ঠিকঠাক হয়েছিল। এবং আমরা যেহেতু পোলাও এর সাথে খেয়েছিলাম mothers এর পোলাও টা প্রচণ্ড ভাল খেতে ছিল। যেহেতু এবং হচ্ছে যেহেতু তখন আমরা খেয়েছিলাম, তখন কিন্তু আমাদের মনে হয়েছিল যে মাংস টা আর একটু এবং মানে পোলাও এর সাথে খাওয়ার জন্য মাংস টা perfect ছিল। আর যেহেতু পোলাও টা মিষ্টি ছিল যার কারণে হচ্ছে আমাদের তখন মনে হয়েছে ঝাল টা একটুখানি, আরও একটু দেয়া যেতো। কিন্তু আমি যখন তারপর রাত্রে যখন রুটির সাথে খেলাম জিনিসটা আমি তখন দেখলাম যে ঝাল একদম ঠিকঠাক আছে।

যদি আমি শুধুমাত্র যদি tomato sauce এর কথা tomato sauce তো শুধুমাত্র sauce না তারসঙ্গে বিভিন্ন রকম জিনিস দেয়া হয়। তার এর color জন্য তার গন্ধের জন্য আরও বিভিন্ন রকম জিনিস দেয়া। সেই জায়গায় যদি শুধুমাত্র, ঐ ওইটায় তো ওইটায় তো আমি বলছি। দেখ tomato যখন আমরা paste করি tomato বাইরে থেকে যতোটা লাল হয় tomato ভেতর টা কিন্তু ততটা লাল হয় না বরং tomato এর ভেতর টা pink type এর হয়। এবং সেটা যখন আমরা crush করি তখন তার যেটা paste বা যেটা একটু liquid form এ বেরোই, সেটাও কিন্তু pink colour এর হয়। অর্থাৎ ওটা যে শুধুমাত্র tomato যদি শুধু tomato paste দেয় মানে sauce হোত, তাহলে ওটা pink color এর হোত। কিন্তু ওটা তো আর, শুধু মাত্র ওরকম রান্নাতে বাটার জন্য না আমাদের বিভিন্ন জিনিসের সাথে যাতে আমরা সেটাকে মাখিয়ে খেতে পারি সেইজন্য। এবার সেইটার সাথে আরও বিভিন্ন রকম জিনিসপত্র add করা হয়। যার কারণে, ওইটায় এবং তার থেকেও বড় কথা আরও বিভিন্ন নুন বা, তারসঙ্গে আরও spice মেশানো হয় এবং আরও বিভিন্ন জিনিস করে। এবং আমি মনে করি, সেই কারণে হচ্ছে যেহেতু যখন আমরা tomato sauce টা দিই আর tomato paste টা দিই দুটোর~দুটোর একটা স্বাদ এর difference হবে। যার ফলে মাংসটা তে স্বাদের difference আসবে আমার মনে হয়,

ওই জন্যই মাংসটা কে, আর তার থেকেও বড় কথা মাংসটা যদি আর একটু রাখা যেত তাহলে আরও better হোত। এই যায় হোক দ্বারা মাংসের কথা আমি পরে বলছি। তোর কাছ থেকে আমার একটা অন্য জিনিস জানার আছে। সেটা হচ্ছে আগের দিন তুই ঐযে আমাকে যে egg pasta টা করে খাওয়ালি একটু fry করেছিলি তুই pasta টা। ওইটা তুই কি করে করলি? আমাকে একটু বল, আমি বানাবো। দোকানের দোকানেরটা এক কৃত্রিম জিনিস avoid করাটাই better ।

আহ উম উম তুমি যে spicy করিস মানে তা তোর কি এটা মানে শুধুমাত্রই লঙ্কার spice না তুই লঙ্কা তার সঙ্গে chilli sauce বিভিন্ন রকমের দিয়ে সেটাকে আরও spicy করতে চাস?

আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, chilli sauce, tomato sauce এবং mayonnaise হ্যাঁ। হা হা হা হা হা হা আমিও আমিও green chilli sauce ই use করি। এবার তার সঙ্গে হচ্ছে একটুখানি tomato sauce, একটু mayonnaise, একটুখানি soya sauce দেই।

হম হ্যাঁ সেটা। আ~ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মানে এ~ হ্যাঁ মানে spicy এর সাথে একটা অন্য রকম একটা ভালো একটা স্বাদ আসবে আচ্ছা আচ্ছা বুঝেছি। হম হম হম হ্যাঁ, আমার যেহেতু cheese টা একটা ঠিক জিনিস আর creamy জিনিস যে আহ আচ্ছা তা তুই আমাকে একটা কথা বল, এই যে ধর বিভিন্ন রকমের cheese পাওয়া যায়, তোর কী মনে হয় কোন cheese টা সবথেকে better? মানে ধর যেমন একটা পাওয়া যায় যেটা slice cheese হয়, একটা হয় যেটা cube, একটা হয় যে liquid cheese । তোর কী মনে হয় কোনটা better? মানে সব সবথেকে মানে বে~ best কোনটা লাগে?

হ্যাঁ অবশ্যই তো একেবারে কিছু জিনিসের ক্ষেত্রে তো expense লাগবেই। এবার সে সব জায়গাতেই যদি আমি cheap হতে যাই তাহলে তো আর হবে না।

হ্যাঁ ঐ ইয়া capsicum, রসুন ফসুন। হম হম হম হম হ্যাঁ মানে হ্যাঁ আমি এর আগে দেখেছিলাম। যেমন ধর বিভিন্ন রকমের যেমন ধর আমি দেখেছিলাম তিনটে তিন ধরনের pasta, red sauce pasta, white sauce pasta, pink sauce pasta একটা হয় যেটা হচ্ছে white sauce তৈরী করে তার সঙ্গে আবার red বা red tomato sauce বা ইয়ে মিশিয়ে pink sauce pasta তৈরী করে। pink sauce pasta টা একদিন খেয়ে দেখতে হবে। রান্নাটা রান্নাটা শিখে রাখা জরুরী জানিস তো। রান্নাটা শিখে রাখলে পরবর্তী কালে বহু কাজে লাগে। ঐ

ঐটাই ঐটাই ঐটাই ঐটাই ঐটাই, এবং sauce হ্যাঁ ওই জন্যে মানে খুব basic রান্না গুলো। যেগুলো লা~লাগে মানে তুমি খুব অন্যান্য রান্না সেগুলো তুমি সখে শিখলে ঠিক আছে কিন্তু খুব basic রান্না ভাত, ডাল, একটু মাছ, একটু ডিম সেদ্ধ বা omelet এই গুলো শিখে রাখলে সুবিধা হয়। কিন্তু আমার বড় কথা যেহেতু আমি foody তুইও foody আমরা দুজনেই foody আমার মনে হয় যে, অন্তত দেখ India যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘুরি, কিন্তু আমার মনে হয় অন্তত কৃষনগরে food এর variety খুব কম মানে খুবই কম মানে সে কিছু কয়েকটা জিনিসই যেন আমরা ঘুরিয়ে ফিরিয়ে খাই। একটু বিরিয়ানি, একটু পোলাও fried rice একটু nan ব্যাস, আমার মনে হয় chow-mein ব্যাস, আমার মনে হয় এর থেকে বাইরে যেন জিনিসই নেই, এজন্য মানে একটা সময় এর পর boring লাগে। বা হচ্ছে একটুখানি roll বা ছোট জিনিস এর মধ্যে পকোরা ফকোরা কিন্তু আমার মনে হয় তার, থেকে বাইরে যেমন ধর অন্যান্য জায়গায় যে বিভিন্ন cuisine গুলো আসে কোথাও ধর thai cuisine হল japanese cuisine হল এবার আমার মনে হয় এই cuisine গুলো offer করলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ তুই আমাকে বলেছিলি susie বা হচ্ছে ধর আর একটা তুই একটা restaurant এর কথা বললি যেখানে ramyeon পাওয়া যায়। এবারে আমি হ্যাঁ হ্যাঁ ওইটায়। আমি ওইটায় বলছি, যে এই যে ধর নতুন ধরনের food গুলো serve করলে কি হয় লোকের একটা interest জাগে লোকে খেতে যায়। এবার সেখানে তুমি যদি বিভিন্ন রকম জিনিস যদি যেগুলো লোকে খেতে পছন্দ করে এবং যেহেতু আমরা এখন,